এয়ার টেবিলগুলি স্টিল দিয়ে তৈরি করা।

দোকানটিতে বাইক এবং স্কুটি মেরামত করা হয়।

অনেকগুলি লাইট বন্ধ অবস্থায় রয়েছে।

জলাশয়ের সাইডে অনেক হাঁস বসে আছে।

সাইডে অনেক বৃষ্টির জল জমেছে।

ভিতরে দুজন লোককে দেখা যাচ্ছে।

সামনে অনেকগুরি গাড়ি দাঁড় করানো রয়েছে।

দুটি দরজা বন্ধ অবস্থায় আছে।

স্কুলটির ভিতরে অনেক গাছপালা রয়েছে।

অনেকগুলি বোগেন ভেলিয়া ফুল দেখা যাচ্ছে।

একটি কোল্ড ড্রিঙ্কস ও জলের বোতল দেখা যাচ্ছে ।

পেছনে দুটি পাকা বাড়ি রয়েছে।

সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি দিঘী দেখা যাচ্ছে।

দিঘিটিতে অনেকগুলি সিঁড়ি বাঁধানো রয়েছে।

সাইডে অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি নার্সিং হোম রয়েছে।